এবং সেই শপের নীচে একটি লাল কালালের সাইনবোর্ড রয়েসে।

এবং তাদের মইধ্যে একজন সাদা একটি টি-শার্ট পড়ে আছে।

আমি এহানে একটি ঘর দেখতে পাচ্চি ঘরের সামনে একটি গাড়ি দেখতে পাচ্চি গাড়িটির রঙ সাদা রঙের দেখতে পাচ্চি।

আমি এহানে একটি ঘর দেখতে পাইছি ঘরটি সাদা কালারের দেখতে পাইছি।

আমি এহানে একটি খোলা ময়দান দেখতে পারছি এবং সেই ময়দানে অনেকগুলি ছোট ছোট গাছপালাও দেখতে পারছি।

দুইটি গাস মোটা আকারে দেখতে পাচ্ছি এবং একটি নীল কালার -এর আকাশও দেখতে পাচ্ছি।

তিনটি চেয়ারও দেখতে পাচ্ছি একটি টেবিলও দেখতে পাচ্ছি।

পাশে দিয়া কয়েকটি গাছপালাও দেখতে পাচ্ছি এবং সামনে একটি মাঠও দেখতে পাচ্ছি।

অনেকগুলি সোট সোট ঘাসও দেখতে পাচ্ছি জলের উপর একটি মোটা কুমিরও দেখতে পাচ্ছি অনেকগুলি সোট সোট পাথরও দেখতে পাচ্ছি।

এবং সেই ঘরের ভিতরের একটি দেয়াল সাদা রঙ্গের।